এখানে একটি বিল্ডিংও দেখা যায়।

মিষ্টিগুলো শোকেসের ভিতরে রাখা আছে।

মাটের উপরে একটি হেলিকপ্টার স্ট্যান্ড করে রাকা আছে।

এখানে রাস্তার ওপর একটি কালো রঙ্গের কার রাখা আছে।

ইস্কুল ঘরটির আশেপাশে অনেক গাসপালা আছে।

বিল্ডিংটির আশেপাশে গাসপালা আচে ।

ঘরটির সাদে একটি ফ্যান লাগানো আছে।

দোকানটির দেওয়ালে একটি মূর্তি রাকা আচে।

বিল্ডিংটির সাদে দুইটি ফ্যান লাগানো আচে।

ঘরটির সামোনে একটি সাইনবোর্ড লাগানি আছে।

যে দোকানটির সামোনে একটি সাইন বোর্ড লাগানো আছে।

এখানে একটি দুকান আছে দুকানটির ভিতরে বিভিন্ন রকমের জিনিস রাকা আছে।

এখানে একটি বড় সড়ক রয়েসে।